এখানে একটা স্কুল দেখা যাচ্ছে অনেক বড় মাঠ।

এই ছবিটিতে জিম দেখা যাক--

এবং একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে।

অনেকগুলি লোক এবং বাচ্চা দেখতে পাওয়া যাচ্ছে।

খেলনা রয়েছে এবং পার্ক - টি লোক শুন্য।

এখানে একটি খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

টপটি কমলা রঙে এবং নিচে প্যান্ট -টি কিছুটা নীল রঙের।

মাছগুলি মরা এবং গায়ের রং হালকা কালো দেখতে পাওয়া যাচ্ছে।

পশুদের গায়ে প্রচুর লোম রয়েছে এবং বাদামি রঙের লোম।

এপারে রাস্তার ধারে একটা হোটেল দেখা যাচ্ছে হোটেল - টির নাম জগন্নাথ হোটেল ।